আর কিছু মানুষ এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়েও আছে ।

এই চিত্রে একটি পাকা বাড়ি নির্মাণের কাজ চলছে ।

পোর্টস এসোসিয়েশান তারই সেন্টার ।

যে অ্যা চিত্র হয় যে ম্যাশিন হয় এটি-ই সেই তেল তোলা হচ্ছে তারই একটি চিত্র ।

এই চিত্রে আ-একটি দোকান রয়েছে দোকানের নাম ভুতড়া এম্পোরিয়াম ।